অনেকগুলা পুরুষ আছে যেগুলো শার্ট প্যান্ট পরে আছে আর অনেকগুলা।

সেই সামনে বিল্ডিং আর সাইড - এ অনেকগুলা গাছ ও সব আছে।